জাভাতে do ভাইল লুপ এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আপনি do ভাইল লুপ এবং এর ব্যবহার সম্পর্কে শিখবেন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
টিউটোরিয়ালটি অনুসরণ করতে জাভাতে ভাইল লুপ সম্পর্কে জ্ঞান থাকতে হবে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
এখানে এটি do ভাইল লুপের স্ট্রাকচার
লক্ষ্য করুন যে এটি ভাইল লুপের অনুরূপ
এর দুটি অংশ রয়েছে
প্রথমটি হল লুপ রানিং কন্ডিশন এবং দ্বিতীয়টি লুপ ভেরিয়েবল
একমাত্র পার্থক্য হল কন্ডিশন ডো ব্লকের পর লিখিত হয়েছে
তাই ডো ব্লকে স্টেটমেন্ট সঞ্চালনের পর কন্ডিশন যাচাই করা হয়
এখন একটি উদাহরণ দেখি
এক্লিপসে এ যাই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
আমরা ডাউহাইলডেমো নামক ক্লাস তৈরি করেছি এবং এতে মেন মেথড যুক্ত করেছি
আমরা do ভাইল লুপ ব্যবহার করে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি
লিখুন ইন্ট n 1 n আমাদের লুপ ভ্যারিয়েবল হবে
তারপর লিখুন ডো ওপেন এবং ক্লোস ধনুর্বন্ধনী ধনুর্বন্ধনীর মধ্যে systemoutপ্রিন্টলন আমরা n এর মান প্রিন্ট করব এবং তারপর এটি বাড়াবো
n n 1 এবং আমরা এটি করি যতক্ষণ n ইস লেস দেন অর ইকুয়াল টু 10 হয়
ধনুর্বন্ধনীর বাইরে লিখুন ভাইল বন্ধনীতে ন লেস দেন ইকুয়াল টু 10 এবং সেমিকোলন ব্যবহার করে do ভাইল বন্ধ করুন
এখন কর্মরত কোড দেখি
সংরক্ষণ করে রান করুন
আমরা দেখি যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা হয়েছে
এখন বোঝা যাক যে কিভাবে কোড সঞ্চালিত করা হয়েছে
প্রথমে 1 প্রিন্ট হয় এবং তারপর n এর মান 2 হয়
এবং তারপর কন্ডিশন পরীক্ষা করা হয়
যেহেতু এটি ট্রু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
এবং এইভাবে 10 প্রিন্ট হওয়া পর্যন্ত লুপ এগোয় এবং n এর মান 11 হয়
n 11 হলে কন্ডিশন অক্ষম হয় এবং লুপ বন্ধ হয়
এখন আমরা সংখ্যাকে 50 থেকে 40 পর্যন্ত নিম্নক্রমে প্রিন্ট করি
তাই আমরা 50 দিয়ে শুরু করি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
যেহেতু আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় লুপিং করছি আমরা লুপ ভ্যারিয়েবল ডিক্রিমেন্ট করি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
আমরা লুপ করি যতক্ষণ n ইস গ্রেটার দেন অর ইকুয়াল টু 40 হয়
তাই কন্ডিশন n gt 40 তে পরিবর্তন করুন
এখন আউটপুট দেখি
সংরক্ষণ করে রান করুন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
এখন do ভাইল লুপ ব্যবহার করে ভিন্ন যুক্তি চেষ্টা করি
প্রদত্ত সংখ্যায় আমরা যাচাই করব যে এটি একটি নির্ভুল বর্গ কি নয়
প্রথমে মেন মেথড মুছে ফেলুন
তারপর লিখুন ইন্ট n 25 আমরা দেখব যে n এর মান একটি নির্ভুল বর্গ কি নয়
তারপর লিখুন ইন্ট x 0 এটি নির্ভুল বর্গ হলে আমরা x এর ব্যবহার সংখ্যার বর্গমূল সংরক্ষণ করতে করব
তারপর লিখুন ডো ওপেন এবং ক্লোস ধনুর্বন্ধনী ধনুর্বন্ধনীর মধ্যে x x 1 এবং ধনুর্বন্ধনীর বাইরে ভাইল বন্ধনীতে এক্স এক্স ন এবং সেমিকোলন ব্যবহার করে do ভাইল বন্ধ করুন
যতক্ষণ x x n হয় আমরা x এর মান বৃদ্ধি করতে থাকি
সুতরাং যখন লুপ থেমে যায় এই কন্ডিশনের উল্টোটি সত্য হবে
যার অর্থ x এক্স n এর সমান হবে অথবা এটি n এর থেকে বড় হবে
x এক্স n এর সমান হলে সংখ্যাটি একটি নির্ভুল বর্গ
এটি n এর সমান না হলে সংখ্যাটি একটি নির্ভুল বর্গ নয়
তাই পরিশেষে আমরা কন্ডিশন প্রিন্ট করি
Systemoutprintlnএক্স এক্স ন এখন কর্মরত কোড দেখি
সংরক্ষণ করে রান করুন
যেমনকি আমরা দেখতে পারি আউটপুট হল ট্রু
অন্যান্য নির্ভুল বর্গের সাথে চেষ্টা করি
n 25 কে n 49 এ বদলান
সংরক্ষণ করে রান করুন
আমরা দেখি যে আমরা আবার ট্রু পাই
এখন একটি সংখ্যা দ্বারা চেষ্টা করি যা একটি নির্ভুল বর্গ নয়
49 কে 23 তে বদলান
সংরক্ষণ করে রান করুন এবং আশানুরূপ আমরা ফালসে পেয়েছি
এখন দেখি যে n এর মান 0 হলে কি হয়
n 23 কে n 0 তে বদলান
যেহেতু 0 একটি প্রাকৃতিক সংখ্যা নয় আমরা ফালসে পাবো
কোড রান করি
সংরক্ষণ করে রান করি
আমরা দেখি যে আমরা আশানুরূপ ফালসে পেয়েছি
এটি হয় কারণ x x ল্ট n কন্ডিশন যাচাই করার আগেই x এর মান বৃদ্ধি পায় এবং এটি 1 হয়
লুপ কন্ডিশন অক্ষম হয় এবং লুপ রান করে না
এইভাবে do ভাইল লুপ ব্যবহার করে আমরা নিশ্চিত করি যে 0 একটি নির্ভুল বর্গ নয়
এইভাবে do ভাইল লুপ এক শ্রেণীর সমস্যা সমাধান করতে ব্যবহৃত হয়েছে
বিশেষভাবে যখন লুপ অন্তত একবার রান করে
আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এই টিউটোরিয়ালে আমরা ভাইল লুপ এবং এর ব্যবহার শিখেছি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
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
অংশগ্রহনের জন্য ধন্যবাদ